fill color and stroke এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
এই tutorial জন্য আমি ব্যবহার করছি
inkscape খুলুন এর জন্য dash home এ যান এবং inkscape লিখুন
আপনি লোগোতে টিপে inkscape খুলতে পারেন
আগে তৈরী করা assignment svg file খুলুন আমি এটি আমার document folder সংরক্ষণ করেছি
এখানে তিনটি আকার রয়েছে যা আগে তৈরী করেছি
মনে রাখুন যে আমরা interface নীচে color palette ব্যবহার করে রং পরিবর্তন করা শিখেছি
এখন আমরা শিখব fill and stroke ব্যবহার করে বিভিন্ন ধরনের রং কিভাবে পূরণ করে
object মেনুতে যান এবং drop down তালিকা থেকে fill and stroke এ টিপুন
লক্ষ্য করুন যে fill and stroke dialog box interface ডান পাশে খোলা রয়েছে
এই dialog box 3টি ট্যাব রয়েছে: fill stroke paint এবং stroke style
এখন আমরা canvas এলাকার আয়তক্ষেত্রে টিপব দেখুন যে fill and stroke dialog box অপসন্স এবং icons সক্রিয় রয়েছে
প্রথমে আমরা fill ট্যাব সম্পর্কে শিখব
দেখুন যে এখানে fill ট্যাবের নীচে 6 the icons রয়েছে এখন শিখি যে এই icons কি করে
প্রথম আইকনকে no paint বলে the দেখায় the object কোনো no দ্বারা পূরণ করা হবে no
icon টিপুন এবং আয়তক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করুন আয়তক্ষেত্রের রঙ সরে গেছে
পরবর্তী icon হল flat color the object solid রঙ ভরতে সাহায্য করে
flat color icon টিপুন এবং আয়তক্ষেত্রের আকারে রঙের পরিবর্তন লক্ষ্য করুন
flat color এর নীচে দেখি যে এখানে 5 টি সাবট্যাব রয়েছে
ডিফল্টরূপে rgb ট্যাব নির্বাচিত
rgb ট্যাবের মধ্যে এখানে 4টি sliders রয়েছে
প্রথমের the sliders লাল সবুজ এবং নীল রঙের তীব্রতা নির্দেশ করে
আমরা we sliders বাম বা ডান দিকে নিয়ে গিয়ে রঙ বদলাতে পারি আমার করা আয়তক্ষেত্রে রঙের পরিবর্তন দেখুন
চতুর্থ slider হল alpha slider এর সাথে আমরা অস্বচ্ছ থেকে স্বচ্ছতে রঙের অস্বচ্ছতা স্তর কমাতে the বাড়াতে পারি
যেই আমি এই 4টি sliders সরাই দেখুন যে এই বাক্সে দেখানো রঙের rgba ভ্যালু স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়
আমি sliders পুনরায় সরাই যাতে আপনি এর পরিবর্তন দেখতে পারেন
আমরা sliders ডান দিকে বাক্সের প্রতিটি রঙের ভ্যালু বদলে রঙ স্বয়ংক্রিয়ভাবে বদলাতে পারি
আমার লাল রঙের value 100 সবুজের value 50 এবং নীল রঙের value 150 তে বদলাই দেখুন যে আয়তক্ষেত্রের red বেগুনীতে বদলে গেছে
আমি alpha এর স্তর 255 করি কারণ আমি opacity এর স্তর কমাতে চাই না
পরবর্তী ট্যাব hsl hsl এবং the যথাক্রমে hue saturation এবং lightness এর জন্য
আমরা মৌলিক রঙ পেতে hue slider ব্যবহার করতে পারি আমি সবুজ রঙের স্তর প্রাপ্ত করতে slider base দিকে নিয়ে যাই
আমরা saturation slider ব্যবহার করে মৌলিক রঙের সম্পৃক্তি ব্যবস্থিত করতে পারি
slider বাম এবং ডান দিকে নিয়ে গিয়ে স্যাচুরেশন স্তরে পরিবর্তন লক্ষ্য করুন
lightness slider মৌলিক রঙের লঘিমা ব্যবস্থিত করে
এই বিকল্পের সাথে আমরা মৌলিক রঙের ছায়া সম্পূর্ণ সাদা থেকে সম্পূর্ণ কালো বা মাঝের যে কোনো ছায়াতে বদলাতে vary
আগের মত alpha slider ব্যবহার অনচ্ছ থেকে সম্পূর্ণরূপে স্বচ্ছ করতে opacity স্তর বৃদ্ধি বা হ্রাস করতে ব্যবহৃত হয়
পরবর্তী ট্যাব হল cmyk the যথাক্রমে cyan magenta yellow এবং black উল্লেখ করে
by স্লাইডারগুলি সরিয়ে আমরা মূল রঙের তীব্রতা by গভীরতা বৃদ্ধি by হ্রাস করতে পারি
এই color mixing বিকল্প দরকারী যখন ডিসাইন প্রকল্প বাণিজ্যিক presses printed করা হয়
পরবর্তী ট্যাব hsl wheel এই hsl রঙ মিক্সচারের একটি বিকল্পিত উপস্থাপনা
আমরা color রিঙে টিপে মৌলিক hue নির্বাচন করতে পারি যা standard color wheel ভিত্তিক
সুতরাং আমি হলুদ রঙের একটি মৌলিক so নির্বাচন করতে হলুদ রঙের ছায়াতে টিপব
রঙের বৃত্তের ভিতরে এখানে এর ভিতরে একটি ছোট বৃত্তের সাথে ত্রিভুজ রয়েছে এটিতে টিপুন এবং এই ত্রিভুজের ভিতরে drag করুন এবং আয়তক্ষেত্রের রঙে পরিবর্তন দেখুন
cms ট্যাব শুধুমাত্র রঙ পরিচালিত পরিবেশে কাজ করা লোকেদের জন্য যারা বাস্তবিক রূপে আগ্রহী হবে
এখনকার জন্য আমরা এই ট্যাব ছেড়ে দেবো
এরপর শিখব যে linear gradient কিভাবে তৈরী করে
canvas যান এবং বৃত্তে টিপুন
এখন fill and stroke dialog box ফিরে আসুন এবং linear gradient icon টিপুন
বৃত্তে gradient ভরতে ধ্যান দিন
gradient রান্ডম সংখ্যার দিয়ে শেষ হওয়া শৃঙ্খলার সাথে name দেবে
আমার interface সংখ্যাটি হল lineargradient3794 আপনার কাছে এটি আলাদা হতে পারে
আমরা edit বোতামে টিপে gradient বদলাতে পারি যা linear gradient number বোতামের ডানদিকের নীচে রয়েছে
gradient editor dialog box খুলবে
এই box সবচেয়ে উপরে কিছু রান্ডম সংখ্যার পর দ্বারা stop বোতাম রয়েছে এবং এতে drop down menu রয়েছে
আপনি যদি এই drop ডাউনের অ্যারোতে টিপুন আপনি দুটি stop বিকল্প দেখবেন
প্রথমটি pure মৌলিক রঙ দেখায় দ্বিতীয়টি হল half checker board the দেখায় the the স্বচ্ছ
দ্বিতীয় বিকল্প নির্বাচন করুন যা হল স্বচ্ছ stop বিকল্প
নীচে stop color এ যান sliders সরিয়ে rgb ভ্যালু পরিবর্তন করুন যেই rgb আপনি চান
gradient সম্পূর্ণরূপে দেখাতে alpha value হিসাবে 255 লিখুন gradient editor dialog box বন্ধ করুন
এখন আমরা gradient এঙ্গেল বদলাতে পারি এটি করতে interface বামদিকে tool box থেকে node tool টিপুন এটি selector টুলের নীচে ডানদিকে রয়েছে
এটি বৃত্তের উপর একটা লাইন প্রদর্শন করবে
এই লাইন gradient প্রদর্শন করে
এটি বর্তমানে বৃত্তের বর্গাকার হ্যান্ডেল এবং arc handles সাথে overlap হয়
আমাদের gradient line হ্যান্ডেলগুলি সামান্য সরাতে have যাতে হ্যান্ডেলগুলি পরিষ্কারভাবে দেখতে পারি
যেখানে gradient শুরু এবং শেষ হয় সেখানে স্থান বদলাতে circular handle বা square handle এ টিপুন এবং drag করুন
যেমন দেখানো হয়েছে সেইভাবে আমরা circular হ্যান্ডেল সরিয়ে gradient we দিক of বদলাতে পারি
এখন শিখি যে radial gradient এর ব্যবহার কিভাবে করে icon টিপুন এবং বৃত্তে gradient এর পরিবর্তন দেখুন
radial gradient বৃত্তাকার আকৃতি তৈরী করে
লক্ষ্য করুন যে 1 square handle এবং 2 circular handles
gradients এর শুরুর বিন্দু সরাতে মাঝের square handle এ টিপুন আমি এটি নীচে বাঁদিকে সরাবো
gradient এ পরিবর্তন করতে যে কোনো circular handles এ টিপুন এবং drag করুন
gradient এর আকারের উচ্চতা এবং প্রস্থ পরিবর্তন লক্ষ্য করুন
আমরা tool box gradient tool পেতে পারি
এটিতে টিপুন এবং বৃত্তে ফিরে আসুন
লক্ষ্য করুন যে cursor এখন capital i এর সাথে plus চিন্হে বদলে গেছে
এখন বৃত্তের ভিতরে কোথাও টিপুন এবং drag করুন gradient এ পরিবর্তন লক্ষ্য করুন
এখন বৃত্তের বাইরে কোথাও একটি টিপুন এবং drag করুন
gradient এ পরিবর্তন লক্ষ্য করুন
এরপর আমরা শিখব যে আকারের উপর বিভিন্ন প্যাটার্ন কিভাবে overlay করে
tool box এ যান selector tool টিপুন এবং তারপর star আকৃতিতে টিপুন
fill and stroke dialog box pattern icon টিপুন লক্ষ্য করুন যে star রঙ একটি ডোরাকাটা pattern বদলে গেছে
এখানে pattern fill drop সবন menu রয়েছে উপলব্ধ pattern দেখতে অ্যারোসে টিপুন
checkerboard এ টিপুন এবং star আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন আপনি এখানে দেখানো যে কোনো প্যাটার্ন ব্যবহার করতে পারেন
আমরা swatch সম্পর্কে অন্য tutorial শিখব
unset paint নামক অন্তিম আইকনের ব্যবহার নির্বাচিত অবজেক্টের কালো রঙে unset করতে ব্যবহৃত হয়
icon টিপুন এবং star রঙে পরিবর্তন লক্ষ্য করুন এটা কালোতে বদলে গেছে
এখন শিখি যে একটি object stroke বা outline কিভাবে দেয় এটি করতে আমাদের stroke paint ট্যাব ব্যবহার করতে have
এখন stroke paint ট্যাবে টিপুন এবং আয়তক্ষেত্রে টিপুন
stroke paint ট্যাবে icons fill ট্যাবের অনুরূপ
এটি একইভাবে কাজ করে
প্রথম আইকনের সাথে যা হল no paint আমরা আকৃতির outline সরাই
এরপর আমরা flat color icon টিপি আমরা আয়তকার আকৃতির আশেপাশে একটি কালো রঙের outline দেখি
আমরা stroke style ট্যাব ব্যবহার করে outline পুরুত্ব হ্রাস বা বৃদ্ধি করতে পারি
width প্যারামিটার 10 রাখুন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী units শতাংশ পয়েন্টসেও বদলাতে পারি
আমি unit pixels রাখবো
stroke paint ট্যাবে ফিরে যান আমরা rgb ট্যাবে sliders সরিয়ে stroke rgb পরিবর্তন করতে পারি
outline রঙের পরিবর্তন লক্ষ্য করুন যেমনকি আমি করেছি
নিজে থেকে অন্য flat color বিকল্প দেখুন যেমন hsl cmyk wheel এবং cms
এখন আমি linear gradient a টিপি এটি আয়তকার আকৃতিকে একটি gradient outline দেয়
gradients the আমরা আগে ব্যবহার করেছি এখানে drop down সূচীতে দেখাবে আমরা তাদের মধ্যে the কিছু ব্যবহার করতে পারি
আমি আমার আয়তক্ষেত্রকে লাল এবং নীল gradient outline দেই
একইভাবে আমরা অবশিষ্ট stroke icons ব্যবহার করতে পারি এবং আমাদের অবজেক্টকে কিছু আকর্ষণীয় প্যাটার্ন এবং gradient outlines দিতে পারি
তারপর আমরা stroke style সম্পর্কে শিখব এটিতে টিপুন
আমরা আগেই শিখেছি যে stroke প্রস্থ কিভাবে বদলায়
এখন 3 join icons দেখি miter join round join এবং bevel join ডিফল্টরূপে stroke miter join এ রয়েছে
আমার ভালোমত দেখতে আয়তক্ষেত্রের যে কোনো কোণে zoomin করি
এখন stroke গোল প্রান্ত দেখতে round join a টিপুন stroke প্রান্তে পরিবর্তন লক্ষ্য করুন
এরপর bevel প্রান্ত তৈরী করতে bevel join বিকল্পে টিপুন
dashes drop down মেনুতে বিভিন্ন ড্যাশ প্যাটার্ন উপলব্ধ এগুলি ব্যবহার করে আমরা stroke বিভিন্ন ড্যাশ প্যাটার্ন দিতে vary এবং ভিন্ন প্রস্থও দিতে vary
পরবর্তী বিকল্প হল cap এটি মুলত line strokes উপর cap করে
tool box a যান freehand tool টিপুন সুতরাং freehand টুলের সাহায্যে একটি line আঁকুন
এখন লাইনের শেষে zoomin করুন
ডিফল্টরূপে butt cap নির্বাচিত এবং edge শেষে একটি সমতলপ্রান্ত দেয়
এখন আমি বৃত্তাকার প্রান্ত দিতে round cap a টিপি
এরপর হল square cap যা লাইনের শেষে সমতল এবং বর্ধিত প্রান্ত দেয়
dashes ট্যাবের নীচে এটি 3 markers যা পাথের মাঝখানে markers রাখে
উপলব্ধ সূচী দেখতে marker প্রতিটি drop down মেনুতে টিপুন
start markers এ আমি torso নির্বাচন করি
mid markers হিসাবে curvein নির্বাচন করব
end marker for জন্য legs নির্বাচন করব
canvas নির্মিত cartoon আকৃতি দেখুন
অবশেষে fill and stroke dialog box নীচে 2 the sliders blur এবং opacity লক্ষ্য করুন
প্রথম আয়তক্ষেত্র পুনরায় নির্বাচন করুন
blur slider ব্যবহার অবজেক্টকে blur ইফেক্ট দিতে করা হয় আমি slider টিপব এবং the ডানদিকে নিয়ে যাবো
দেখুন যে আয়তক্ষেত্র ঝাপসা হয়ে গেছে যেই আমরা slider আরো বেশী ডানদিকে নিয়ে যাই
opacity slider ব্যবহার আকৃতিকে স্বচ্ছতা প্রদান করতে ব্যবহৃত হয় slider ডানদিকে সরান এবং আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন
সংক্ষেপে in tutorial আমরা শিখেছি:
fill and stroke বিকল্প ব্যবহার করে objects রঙ ভরা
এখানে একটি নির্দেশিত কাজ রয়েছে
5 pixels প্রস্থের নীল stroke সাথে লাল of হলুদ রঙের linear gradient দ্বারা ভরা একটি পঞ্চভুজ তৈরী করুন
wavy প্যাটার্নের সাথে একটি উপবৃত্ত তৈরী করুন এবং opacity কে 70% করুন
start markers arrow1lstart এবং end markers tail এর সাথে 10 প্রস্থ যুক্ত একটি line তৈরী করুন
আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এই রকম হওয়া উচিত
এই link উপলব্ধ video দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভাল bandwidth না থাকলে video download করে দেখুন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
আমরা tutorial শেষে চলে এসেছি আমি কৌশিক দত্ত we tutorial অনুবাদ করেছি ধন্যবাদ